এখানে একটি কনফারেন্স রুম দেখতে পাচ্ছি যেখানে চারজন অফিসার বসে রয়েছে একজন অফিসার দাঁড়িয়ে সেই চারজন অফিসার কে কিছু বোঝাচ্ছেন--